এটি একটি পেট্রোল পাম্প | অ্যা এর পাশ এর পাশে একটি গাছ মানে আছে | আর তার পাশে চারটি সিলিন্ডার আছে রঙটি একটু লাল রঙের।

তার কাছে আছে একটা টেবিল আছে | টেবিল -এর পাশে কিছু একটা দাঁড়ান মানে রাখা আছে একটা মানুষ আছে ।

আর বেশ ব্লু রঙের শার্ট পরে আছে ।

তার উপরে একটা বেনার দে দেওয়া আছে | আর ইস বেনার দেওয়া আছে গেট -এ গিল -এর গেট দুটি জানলা দেখা যাচ্ছে।

নিচে রাস্তা রাস্তায় একটি বাস দাঁড় করানো আছে | বাস -এর রঙ হচ্ছে আকাশি ।

সাদা এক কাচ এ সামনের দিক কাচ দেয়া তার সাইড -এ একটি লোক দাঁড়িয়ে আছে | আকাশি কালার -এর সাদা রঙের জামা প্যান্ট পরে।

পেট্রোল পাম্প দেখা যাচ্ছে দুটো বাইক একটা বাইক আছে আর দুটো মানুষ আছে | লাল রঙের জামা পরে একটা কালো রঙের শার্ট পরে।

দেখা যাচ্ছে সেখানে কাঠু অনেকগুলি কাঠুন আছে | তার সাইড -এ একটি পুলিশরা দাঁড়িয়ে আছে ৷ আর একটি মানুষ খবরের কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে।

একটি হসপিটাল এখানে একটা ডাক্তার আছে একটা নার্স আছে নার্স -টা হচ্ছে মাস্ক পরে আর টুপি পরে আর সাদা রঙের স্কোর্ট পরে আর ডাক্তার -টা হচ্ছে একটা গোলাপি রঙের জামা পরে তার--